এবং বছরের শেষে এ্যাঁ-এ্যাঁ এই টাকা দিয়ে একটা গয়না বানাবো।

সাদা হলুদ নীল গোলাপি গাড়ি দাঁড়িয়ে আছে আমরা সেই ট্যাক্সি করে সেই গাড়িতে উম করে আমরা আহ বেড়াতে যাই ।

স্পেন্সার সিনা পার্ক -এর ওখানে অ্যা বইয়ের দোকান মানে অ-অনেক বই উম দোকানে উম নিয়ে বই কিনতে যায়।

তাঁতের শাড়ি তৈরী করে আমি একদিন শান্তিপুরে গিয়ে তাঁতের শাড়ি সেখান থেকে কিনে নিয়ে আসি এম একটু কমে দামে।